তার একটা নাম ওতে একটা জিনি লেটার আছে।

এটা একটা গার্ডেন এ গার্ডেন - এর মাঝে একটা পুখুর আছে পুখুরে অনেকগুলা জল আছে। তার মধ্যে একটা দু তিনটা খ্যারের--

খুবই সুন্দর জল এখানে রোজ চান করে ছিলাগুলা।

কুরসি টেবিল খালি আছে আরো --

ইয়ারা অনেক সুন্দর ডান্স করে তার পিছন দিকে একটা বোর্ড লাগা আছে।